জঙ্গলের মধ্যে অনেকগুলো গাস দেখা যাচ্ছে।

ঘরের ভিতরে অনেকগুলো কাঠের ফার্নিচার দেখা যাচ্ছে।

দোকানের নিচে কার্পেট বিছানো দেখা যাচ্ছে।

দোকানের মধ্যে লাইট জ্বলিতেসে দেখা যাচ্ছে।

এখানে একটি মূর্তি সাজানো দেখা যাচ্ছে।

উপরে একটি আকাশ দেখা যায়।

ঘরের মধ্যে অনেকগুলো চেয়ার দেখা যাচ্ছে।

বারান্দার মধ্যে অনেকগুলো ডেস্ক ব্রেনচ রাখা দেখা যাচ্ছে।

ডেস্ক ব্রেঞ্চের মদ্যে অনেকগুলো মানুষ বসে আছেন দেখা যাচ্ছে।

মশাড়ির মধ্যে অনেক ধরনের গাছের চারা দেখা যাচ্ছে।

এখানে ওপরে লাইট জ্বলিতেসে দেখা যাচ্চে।